এবং সামনে অনেকটা মাঠ এবং অনেক গাছপালা দেখা যাচ্ছে। যার ধূসর এবং হালকা সবুজ রঙের দেখা যাচ্ছে। সামনে একটি বোর্ড আছে। পিছনে একটি বাড়ি আছে যার রং আকাশি।

একটি পাথরের রাস্তা উঠে গেছে এবং আকাশ দেখা যাচ্ছে পাথরের রাস্তাটি--